এখানে কিছু পুজো হচ্ছে যার জন্য গ্রামের সবাই এসছে ।

একটি হসপিটালের আ ইউ.এস.জি. টেস্টিং সেন্টার যেখানে সমস্ত রকমের পরীক্ষা করা সব মানুষজনদের।

বন্ধুদের মধ্যে বা কোনো ফ্যামিলির বা কোনো কাপলরা যদি এখানে যায় এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে এবং খুব ভালো একটা জায়গা ।

এটা একটা ছবি যেটা দেখে মনে হচ্ছে কোন আওয়েডিং পার্টি ইভেন্ট -এর একটা আ ফটো যেখানে সবাই গেস্ট -রা এসে এখানে বসতে পারেন।

এটা হাতের কারুকার্য যেমন এখানে হাতি আছে পেঁচা আছে ।

এবং কিছু লোক এখানে আছে যেখানে সব কিছু ডিস্ট্রিবিউট করা হ--

এবং জায়গা টা খুব পরিস্কার পরিছন্ন এবং সুন্দর।

অনেকে যারা এইদিকে ইন্টারেস্টেড আছে।

এটি আ বিশ্ব বাংলা গেট যেটা সবচেয়ে বড় বিশ্ব বাংলা গেট -এর উপরে যে রেস্টুরেন্ট টা হয়েছে। এখান থেকে পুরো কলকাতাটা দেখা যায়।

এবং দূর থেকে জিনিস টা খুবই সুন্দর।